ছবিটির মধ্যে একটি বড় জলাশয় দেখা যাচ্ছে জলাশয়ের ঠিক সামনে রয়েছে একটি ছোট নারকেল গাছ।

ছবিটির মধ্যে একটি বড় মিষ্টির দোকান দেখা যাচ্ছে যেখানে একটি আলমারির মধ্যে অনেকগুলি মিষ্টি সাজিয়ে রাখা আছে।

অনেকগুলি সাইকেল এবং গাড়িও দেখা যাচ্ছে এবং আশেপাশে অনেক মানুষও দেখা যা--

ছবিটির মধ্যে একটি ফুলের দোকান দেখা যাচ্ছে যেখানে অনেক রকমের ফুলের মালা টাঙ্গানো আছে।

দোকানের ভিতর একটি লোক বসে রয়েছে দোকানের বাইরে রাস্তার মধ্যে একটি বড়ো হলুদ রঙের বাস দাঁড়িয়ে রয়েছে এবং একটি মহিলাকে দেখা যাচ্ছে।